সম্ভবত এড বাস স্ট্যান্ড এর ছবি এবং এখানে গোলাপি ও ছাই রঙের একটি বাস দাঁড়িয়ে রয়েছে।

টমাটো গুলোতে কোনোটি বেশি লাল রঙের কোনটি হলুদ রঙের |

এবার একটি উঁচু রাস্তা দেখা যাচ্ছে যেগুলি হলুদ ও কালো দ্বারা সমবৃষ্টিতো এবং এ দু পাছে একটি রসতা --